এবং দেবী মূর্তি সামনে পুজোর আয়োজন হয়ে রয়েছে।

ছবিটি সাধারণত সকালবেলার দিকে তোলা হয়েছে এবং বিমানবন্দরটি--

এবং তোরণ টির সামনে গ্রিল দিয়ে গেট রয়েছে।

ছবিটিতে কিছু বাচ্ছা বিভিন্ন রকমের পোশাক পরেছে।

ছবিটি সম্ভবত উত্তর চব্বিশ পরগনা জেলার কোন গ্যারাজ এর ছবি

ছবি টিতে আমরা একটি ফাঁকা মাঠে খনন কার্য চলছে দেখতে পাচ্ছি।

একটি রাতের ফাঁকা রাস্তার ছবি আমরা দেখতে পাচ্ছি।

এ.টি.এম. -টি সম্ভবত উত্তর চব্বিশ পরগনা জেলাতেই অবস্থিত।

ছবিটি দিনের আলোয় তোলা হয়েছে।

একটি রাস্তার ছবি আমরা দেখতে পাচ্ছি রাস্তাটির ধারে কিছু দোকান রয়েছে।

ছবিটিতে আমরা কিছু বাচ্চাকে যোগাসন করতে দেখছি।

ছবি টিতে আমরা একটি ধূসর রঙের গাড়ি দেখতে পাচ্ছি।

একটি গঙ্গাবক্ষে লঞ্চের ছবি আমরা দেখতে পাচ্ছি।

বাড়িগুলি উত্তর চব্বিশ পরগনা জেলাতেই অবস্থিত ।

এক কোনায় একটি টাওয়ার রয়েছে

এবং পার্ক -টি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত।

এবং ছবিটি দিনের আলোয় তোলা।